অনেকগুলো লাইট -ও রয়েছে জ্বলছে সে লাইট -গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর অনেক মানুষ বসে রয়েছে আমরা দেখতে পা --